নীচে সামনে নীল কালারের জানলা সাদা ওয়াল ।

তিনটা দুইটা বাইক আসে একটা স্কুটি আসে সামনে উম কাঁচের দরজা।

উপরে কালার নীল কালার গোলাপি কালার সাদা কালার সবুজ কালার ।

সামনে দিকে গাস আসে সবুজ কালারের বড় বড় ছোট ছোট গাস আসে।

সব্জীর দুকান ইটা একটা উম ক্যাপসিকাম রাখা বরবটি রাখা ক্ষীরা রাখা মটরশুঁটি রাখা গাজর রাখা তিত করোলা রাখা।

তারপরে টমেটো রাখা দোকানটার মইধ্যে পাল্লা রাখা পাত্তর রাখা।

ইনো আসে ডিবাটার মইধ্যে ভিক্স আসে ডিব্বার মইধ্যে ব্রাশ রাখা প্যাকেটিংয়ে।